ক্লক টাওয়ার । বানাতে দেখা যাচ্ছে। এটির নির্মাণ কাজ চলছে এবং রাস্তার মধ্যে --

কেও একজন সাইকেল -এর উপর বসে সাইকেল -এ দেখছে ।

ছবির সামনেই দুটি অটো এবং একটি ভ্যান সহ--

এবং নানা খাবারের ছবিসহ ব্যবহারিক জিনিস এখানে তুলে ধরা রয়েছে এবং তাদের দাম এখানে বোর্ড

এবং তার পাশেই কয়েকজন কে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। ভ্যান -এ করে একজনকে কিছু বিক্রি করতে দেখা যাচ্ছে ছবিটির মধ্যে ।

এই অন্ধকারের মধ্যেও বিভিন্ন রকমের বই দেখা যাচ্ছে।

এখানে একটি পার্ক -এর মধ্যে কার ছবি তুলে ধরা হয়েছে। এখানে একটি দোলনা দেখা যাচ্ছে এবং তার সামনেই।

খোলা দেখা যাচ্ছে এবং ছবি টি সম্ভবত রাতেই তোলা হয়েছে।

ফুল গাছ লাগানো রয়েছে এবং দূর দূরান্তে অনেক গাছ পালা দেখা যাচ্ছে ছবিটির মধ্যে।

এখানে একটি মাঠের ছবি তুলে ধরা হয়েছে যার পাশেই অনেককটি --

এবং মাঠের মধ্যে একটি গোল পোস্ট বানানো রয়েছে এবং তার উল্টোদিকেও আরেকটি সেম দেখতে গোল পোস্ট বানানো রয়েছে।

একটি লোক কে ফটো তুলতে দেখা যাচ্ছে এবং তার পাশে একজন মহিলা এবং একটি বাচ্চাকে দেখা যাচ্ছে ।

এখানে একটি মাঠের ছবি তুলে ধরা হয়েছে যেখানে অনেক জনকে খেলা দেখতে দেখা যাচ্ছে ও মাঠের মধ্যে--

এখানে একটি এ.টি .এ ম ছবি তুলে ধরা হয়েছে এটি স্টেট ব্যাঙ্ক - এর যেখনে স্টেট ব্যাঙ্ক - এর সদস্যরা এখানে টাকা তুলতে পারবে